আরো অনেক সুযোগ সুবিধা আছে যেমন ফ্রী ওয়াই-ফাই আছে এখানে।

একটি বাড়িতে রয় এন্ড জি ইনস্টিটিউট বলে একটি সাইন বোর্ড লাগানো আছে এই বাড়িটাতে গীটার শেখানোর সু ব্যবস্থা রয়েছে।

সামনের রাস্তায় দুটি ছেলেকে দেখা যাচ্ছে তাদের মধ্যে একজনের পরণে রয়েছে কালো জামা নীল প্যান্ট ।

প্রবেশ দ্বারেও রয়েছে স্টিলের গেট যেটা একটা পাল্লা খোলা রয়েছে অপর পাল্লাটি বন্ধ অবস্থায় রয়েছে--

যেখানে দেখা যাচ্ছে চারটে বাড়ি তারা তৈরী করেছেন। এই বাড়ি গুলি কোনটা হয়েছে কমলা রঙের কোনটা হয়েছে আকাশি রঙের। তারা প্রত্যেক এ হাসিমুখে দাঁড়িয়ে আছে।

এখানে খুব সুন্দর সুন্দর হাতে তৈরী ব্যাগ কিনতে পাওয়া যায় যেগুলো খুবই সুন্দর।

জিম সেন্টার - টির নাম হলো দা ফিট বক্স এখানে জিম সেন্টার - টির ওপরে দেখা যাচ্ছে অনেকগুলি রঙ্গিন পতাকা দিয়ে সাজানো রয়েছে |

এটি একটি উপহার সামগ্রীর দোকান। যেখানে অনেক ছোট-ছোট উপহার এর জিনিস সাজানো রয়েছে তাকে।

এগুলো যেকোনো অনুষ্ঠানে ছোট খাটো উপহার দেওয়া যেতে পারে।

এখানে একটি আটচালা ঘর আমরা দেখতে পাচ্ছি আটচালা ঘরের বারান্দায় দুটি বিজ্ঞাপন ঝোলানো রয়েছে।

বাচ্চাদের দোলনা দেখা যাচ্ছে দূরে অদূরে কতগুলো ছোট ছোট বাড়ি দেখা যাচ্ছে |

আমরা বর্তমানে একটি স্টেশন -এর প্ল্যাটফর্ম -এ দাড়িঁয়ে রয়েছি আমাদের সামনে রয়েছে একটি সিঁড়ি এই সিঁড়ি দিয়ে আমরা এই প্ল্যাটফর্ম থেকে --

এটি একটি বাজার এখানে পর পর অনেকগুলি দোকান রয়েছে যার মধ্যে কিছু দোকান খোলা আছে কিছু দোকান বন্ধ আছে।

এখানকার আলো এবং সাজসজ্জা সবকিছু মিলিয়ে ভীষণই সুন্দর একটি পরিবেশ এখানে দেওয়ালে দেখা যাচ্ছে একটি রাধুঁনীর ছবি যার একহাতে রয়েছে হাতা অন্য্ হাতে রয়েছে খুন্তি ।

গল্প আমরা পড়তে পারি বিভিন্ন রকম গল্পের বই এখানে সংগ্রহ করা আছে এগুলো নিয়ে আমরা নিজেদের সময় কাটাতে পারি ।